হ্যাঁ এটা ঠিক বলেছিস আমি সেদিনকে হটাৎ দেখছিলাম। তোরা কোনো একটা ইংলিশ channel এ দেখাচ্ছিল news টা। হটাৎই দেখলাম চোখে পড়লো এটা। আবার ছড়াতে শুরু করে এতদিনে তো covid এর জন্যে যা অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েছে সব দেশই। এত লোক মারা গেছে। আবার যদি ওখান থেকে ছড়াতে শুরু করে তাহলে তো আবার মুশকিল না? হ্যাঁ আজকেই তো এই current news বলছি তোকে এই মানে সন্ধ্যাবেলাই আহ মা news দেখছিলো আমি দেখলাম তোর ওই বাইরে থেকে এসেছে আরও মানে আমাদের আহ দমদম Airport এ land করেছে বা এখন থেকে এসেছে ওর ভেতর বাইরের flight গুলো সেখানে চারজন positive ধরা পড়েছে। হ্যাঁ বেশিরভাগই covid positive বাইরে থেকে যারা আসছে। হ্যাঁ মানে তোর ওই random test করাচ্ছে ওখানে চারজন তোর মানে ওই যে এখন যে বলছে যেটা second variant ওটায় তোর ধরা পড়েছে। বোঝা দায় এরপর তো আবার বলছেন nasal dose দেবেন। কি করছে? কি বোঝা যাচ্ছে না এখন সত্যি কথা? মানে ভয়ও লাগে। তারপরে দেখ সবথেকে ভয় লাগে যে, মানুষ তো মরে তো তোর সাধারণ মানুষ মরে। যাদের খুব পয়সা আছে তাদের তো কোনো অসুবিধা না। তাদেরতো ঠিক চলে যায়। কিন্তু এই সাধারণ গরিব মানুষ গুলোই তো কাজ বাজ চলে যায়। ব্যবসা হয় না ভালো মতো।

সেইভাবে নেই না? Hospital এ bed তো এমনি থাকে না। না সেটাই তো কথা। হ্যাঁ এর আবার এরসঙ্গে চায়নার সঙ্গে দেখ border এ একরকম ঝামেলা। হ্যাঁ

আর দেখে ওই এই মানে current news টা কি দেখলি? জানিনা দেখেছিস কি না? ওই আহ আমাদের যে আহ বন্দেভারত তোর ট্রেনটা উদ্বোধন হলো না তিরিশ তারিখ থেকে? এন জি পি যাচ্ছে direct, মানে খুব short time এ। ওইটা তোর আহ মানে তোর তিরিশ তারিখে চালু হলো। এবার আজকেই তো দেখছিলাম যে, তো এ বি পি আনন্দে তো চব্বিশ ঘন্টা news এ দেখাচ্ছে। ওইযে তোর আহ এই এই last দুদিনে মানে ভাব তুই ট্রেনটা এত ভালোর জন্য চালু করা হয়েছে। যাইহোক মানে মানুষের উপকারের জন্য। সেই পাথর মেরে নাকি তোর হচ্ছে সেই কাঁচ টাচ ভেঙে দিয়েছে। দেখেছিস কি না জানিনা news এ খুব দেখাচ্ছে।

ছি এরকম ব্যাপার না এইজন্যেই তো bengal এর অবস্থা এই bengal এ আজকে এরকম মানে সবচেয়ে তো এখন bengal ই সবথেকে পিছিয়ে। মানে মানসিকতাই জিনিস তুই মানবি কি মানবিনা আমি জানিনা? আমাদের bengal এই যতসব খারাপ কাজ গুলো বেশিরভাগ হয় না? হ্যাঁ যেগুলো তুই দেখবি মুসলিমদের নাম জড়িয়ে পরে অনেকে হ্যাঁ এরমধ্যে বেশিরভাগ থাকে বাংলাদেশ থেকে যেগুলো অনুপ্রবেশকারী

যেকোনো দিকে এসে ঢুকে পরে ঢুকে এখানে বসে পরে ওদের কারণ আমাদের যারা Indian তাদের mentality ওদের মতো নয়। কিন্তু ওদের mentality খুব বাজে। সেদিনকে আমি গেছিলাম আমার একটা বন্ধুর বাড়ি। আমার খেয়াল ছিল না যে, ওটা border এর একদম কাঁটাতারের ধারে। তো ওখানে ওর বাড়ি গেলাম আমাদের normally আমাদের India র network ঠিকঠাক পাচ্ছি না। কিন্তু বাংলাদেশের network গুলো ঠিকঠাক আমি পাচ্ছি। কাঁটাতার কিছু আছে তারপর বাকি ফাঁকা। আর রাস্তায় একটা করে BSF সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই ভাবে রাতের অন্ধকারে কাউকে আটকাতে পারবে? না একদমই নয়। তাহলে যে ওই দেখায় যে তাহলে এইভাবেই সব ঢোকে তাহলে। হ্যাঁ অনুপ্রবেশকারী প্রচুর ঢোকে। তারপরে আবার কিছু কিছু জায়গায় BSF রা পয়সা খেয়ে ঢোকে। এটাও নয় যে ঢোকে না। হ্যাঁ আর north bengal এর ওইদিকে যদি যাস তো আরও অবস্থা তোর border এর একজনের একটা বাড়ির মনে কর bedroom পড়েছে India তে তার রান্নাঘর পড়েছে বাংলাদেশে। বাবা এরম আবার আছে? এরকমও আছে। না এই এই খবর গুলো আসলে জানতে পারিনা তো আসলে বুঝতে পারিনা। এই news গুলো আসলে সত্যি এখনো অজানা অনেককিছু আছে যেটা আমরা হয়তো জানিও না।

হ্যাঁ সে অনুপ্রবেশকারীটা একটা বিশাল বড় সমস্যা। যেমন মায়ানমার থেকে রোহিঙ্গ্যা গুলো বাংলাদেশ ঢুকেছে, বাংলাদেশ থেকে ঢুকে আবার ভারতে ঢুকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আচ্ছা মানে ভাব কত ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর আছে যেগুলো আমরা সত্যি কথা এতটা জানিই না। মানে কথা বললে মানুষের সাথে বা news সবসময় দেখলে এগুলো ঘাঁটলে জানা যায়। অবশ্যই ঠিকঠাকই আছে but এই যে, weather এখনকার বর্তমানে ঠান্ডা তো দেখতেই পাচ্ছিস? হ্যাঁ বাবা news এ তো ওটা দেখাচ্ছে রে। মানে তোদের ওদিককার temperature দেখছিলাম। মানে সাত আট degree মনে হয় যাচ্ছে না এখন temperature? দেখছিলাম সব দেখাচ্ছিল update.

হ্যাঁ এটাই দেখছিলাম যে ওইরকম বলছে আমাদের এখানে আছে ওই তোর ষোলো মতন চলছে। ষোলো degree মতন

আচ্ছা এই কমা নয়, এরপর মানে যেটা তোর আগে ice যুগ এসেছিলো না?

সেরকম ভাবে temperature কমতে শুরু

তিরিশ পঁয়তিরিশ বছরের মধ্যে তুই দেখতে পাবি যে কলকাতাতেও বরফ পড়ছে। বাহ্ কি বলছিস রে, এরকম সত্যি হবে কি? অবশ্যই বিজ্ঞানীরা তো সেই news টাই দিচ্ছে। কারণ বহু যুগ আগে ভারতবর্ষে তামিলনাড়ু পর্যন্ত বরফ পড়তো। না, এটা আমি সত্যি জানতাম না। ভালো news বল বললিতো খবরটা বেশ ভালোই। এটা আমার জানা ছিল না। Temperature দিন দিন দিন দিন দিন দিন এরকম কমতে শুরু করবে আর আগের মতো থাকবে না। তাহলে তো তাও ভালো। তবে এখন মানে আমাদের এদিককার যা গরম পরে, তোদের ওদিকে আমি জানি না গরমটা মানে ঠান্ডাতে যেই হারে পরে, সেই হারে গরমটা পরে কি না? কিন্তু আমাদের তো কোলকাতার তো অবশ্য পরে কিন্তু এদিকে যে গাছপালার পরিমাণটা একটু বেশি তো। সেই কারণে তুই মনে কর ছায়াতেও থাকতে পারিস, একটু আরাম পাওয়া যায়। গাছপালার তো আর খুঁজে পাওয়া যাবে না। না না না একদমই না এটা ঠিক একদম correct কথা। এর জন্যেই আরকি এরম অবস্থা।

ইট বালি পাথরের বাড়ি আর পিচের রাস্তা, সবটাই তো heat হবে। হ্যাঁ হম আর তো দূষণে ভর্তি। এটাতো বাদই দে এটাতো আর ধরার মধ্যেই চলে না। পরিবেশ দূষণ আর কোন news এ দেখবি? দেখেছিস তো? পৃথিবীর সবথেকে top দশটা Polluted city র মধ্যে কলকাতা একটা আছে।

নাহ আর কি? ওটা step নিলে কি হবে? বলবে তো দেখাবে news এও বার বার করে একটা telecast করবে। ও আবার কিছুদিন পর ওটা stop হয়ে যাবে। ও মানুষ আবার যেটা করে সেটা করবে। সেটার জন্যে একটা জিনিস দেখ সেদিনকে news একটা দেখাচ্ছিল। আমাদের সুন্দরবনের অনেক দ্বীপ already ডুবে গেছে। হ্যাঁ সমুদ্রের যে হারে জল বাড়ছে, তাতে কলকাতাও খুব বেশি দিন নেই। গঙ্গার জল বেড়ে গিয়ে কলকাতা হয়তো town এর মধ্যে হ্যাঁ তাই তো হবে সেটাই তো এখন পরিস্থিতি চলছে ওরকমই। যাচ্ছেতাই অবস্থা।

হ্যাঁ দেখলাম তো বাবা।

ভাবা যায় না। মানে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। আমাকে ওখানে দিলে আমি এমনই mummy হয়ে যাবো। হ্যাঁ ওখানে তোর ও ওরকম হয় তো। তুই মানে আহ দেখবি যে, news এ দেখায় মাঝে মাঝে যে, POK এর জওয়ান রা আছে। ওখানে ধর posting এ থাকে না? ওইসব জায়গাতেতো minus এই ওরা ঐরকম বরফে হয়েই ওদের মানে মৃত্যু হয়। ওরম দেখা যায় সিয়াচেনে থাকে সিয়াচেনের temperature টা অনেক কম। আমেরিকার ওখানে যা দেখাচ্ছে তার থেকেও কম। কেননা আমি একটা news এ দেখছিলাম সিয়াচেনে যে army গুলো থাকে

হাতুড়ি দিয়ে ডিম্ ভাঙতে পারছে না। ভাব তাহলে কি অবস্থা? ওরা তো মানে জলও তো খেতে পারবে না। জল টাও তো বরফ হয়ে যায়।

ওখানে জীবনে একবারই posting দেয় ছ মাস সিয়াচেনে।

কিন্তু এই ছ মাস ওরা gloves ও খোলে না, dress ও খোলে না কিচ্ছু করে না।

কারণ ওগুলো যদি খোলে, ওদের সঙ্গে সঙ্গেই তোর মনে কর সেই কি সব রোগ বলে? বরফের ঠান্ডাতে হয়। পুরো কেটে বাদ করে দিতে হবে। তারপরে আবার খবরে দেখলি? মানে সেই আহ এই বছর মানে মানুষ covid এ দুবছর বেড়াতে পারেনি বলে, এবছর আহ তোর thirty-first first এ মানে সব জায়গায় মানে কি ভিড় কি ভিড় রে? মানে তোর ইকোপার্ক, সায়েন্সসিটি, চিড়িয়াখানা ওরেবাবা আমি সেদিনকে দেখছিলাম crowd. মানে বলছে

আর সেই ভিড়ের মাঝে গেলেই তোর enjoyment হবে। একটু বাকি দিন enjoyment করতে পারবি না এটা তো কোনো বিষয় নয়। ওটাই তো কথা। আমি তো মানে দেখে না মানে যখন দেখাচ্ছে খবরে মানে এমনি telecast গুলো আমি দেখছিলাম, ওরেবাবা মানে ভিড়ে লোকের মাথা লোকে ঠেকছে মানে পা দেওয়ার জায়গা টুকুও নেই। তাহলে সেখানে গিয়ে তুই যে একটা family নিয়ে যাবি

ঘুরে ঘুরে বেড়ানোই হবে, আর কিছু হবে না। সেটাই এটাই তো হয়।

আর অন্য সময় পার্কস্ট্রিট পরে থাকলে কেউ দেখার লোক নেই। নাহ ওরম ভাবেই রয়েছে। তো কি একটু মানে একটু সাজাবে সেটা নিয়ে আরকি মানুষ এত দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সেটাই আবার তো ইকোপার্কের অরিজিৎ সিংয়ের program টাও cancel হয়ে গেলো। দেখছিলাম news এ।

না ওর program টা আমি চাইছিলাম হোক কারণ না কি বলতো? একটা জিনিস করতে চাই

ও আমাদের এখানে চাইছে একটা school তৈরী করতে।

আচ্ছা বাহ্ এটা খুবই ভালো গরিব বাচ্চারা যারা ভালোভাবে education নিতে পারে না, তারা higher level এর education টা পেতে এটা তো খুব ভালো জিনিস।

না হটাৎ program টা জানিনা, কেন বন্ধ করে দিলো? এটা আমিও বুঝতে পারলাম না যে, কেন ঐরম ভাবে আবার বন্ধ করে দিলো? একটা জিনিস দেখ এখন নামি হয়ে কিন্তু তারমধ্যে না একদমই নেই মানে খুব সাধারণ ভাবে মানে ওর আমি দেখিতো তোর আহ যখন কোথাও ও আসে মানে কোনো program এ আসে। তো news এ যখন দেখায় আমি দেখি মানে সেই সাদামাটা একদম। মানে কোনো বোঝাই যায় না যে ও এত বড় একটা গায়ক বা ওর মধ্যে এই quality আছে। মানে ও তো actually আমাদের বাংলার গর্ভ, তাইনা? হ্যাঁ তুই যদি কখনো আমাদের এইদিকে আসিস দু একটা বারমুন্ডা প্যান্ট পরে বা তোর tracksuit ওর ওসব নেই। হম দেখেছিলাম রে এটা মানে ওই school দিতে যায় বাচ্চাটা কে news এই দেখাচ্ছিল মানে একদম normal ভাবে। সেরকম ওর কোন fascination নেই। ভালো সত্যি ভালো। কিন্তু হটাৎ আমিও দেখলাম যে হট করে program টা বন্ধ করে দিলো। ওর সঙ্গে দেখা করার সবথেকে ভালো উপায় কি জানিস? দুর্গাপুজো

মানে যাই হয়ে যাক বাহ এগুলোও করেছে? হোটেল করেছে। বাবাঃ কি ভালো খবর? মানে এগুলোতে সাধারণত কেউ মানে করতেই চায় না। তারা যদি সবাই একটু একটু করে contribution করে কোনো এগুলোতে তাহলে অনেকটাই সুবিধা হবে। সবাই তো আর করবে না। না সবার মন মানসিকতা তো সমান হয় না এইটাই হচ্ছে সমস্যা। হম তবে হ্যাঁ আমারও না খুব খারাপ লাগছিলো যে ও আস আসবে। আমিও দেখছিলাম যে, আমাদের হয়তো যাওয়া হতো না কিন্তু দেখতে পারতাম। মানে TV তে তো দেখাতই news এ তো telecast করেই live দেখায়। কোনো program ই ওটা দেখতে পারতাম ভালোও লাগতো। কিন্তু কিন্তু দেখলাম হটাৎ আহ দেখলাম বন্ধ করে দিলো। কেন হবে না কে জানে? ওদের নাকি ওই time এ, একটা G twenty র meeting রয়েছে।

করছে যে বিদেশের সব আসবে বিভিন্ন দেশ থেকে G twenty র meeting এর জন্য।

ওই নারকেল বাগানের ওইখানে রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরে ওই সেই ওই সেই বলছিস তো? ওই হিডকো অফিস যে হিডকো অফিস।

ওখানে meeting টা হবে। এবারে বিদেশের সব লোকরা G twenty র meeting এ যেহেতু আসবে,

Security reason এর জন্য মনে হয় program টা ওখানে cancel করা হয়েছে। আচ্ছা কারণ ওদের security

হ্যাঁ সেটাই তো

যাই বল কিন্তু ভারত ভারতের এই যে foreign policy র জন্য, আজ কিন্তু ভারত অনেক strong জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বিশ্বের মাঝে। হ্যাঁ সে তো অবশ্যই একদমই তাই। এগুলো যে দেখছিলাম কারণ আগেতো ভারতকে কেউ পুঁছতই না।

হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি bengal এ open হবে। একটা হবে তোর আহ নিউ টাউন এর যেটা এ করেছে রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ওটা দেখছিলাম হ্যাঁ। অনেক অফিস তৈরী করবে data center এর আচ্ছা

দেখাচ্ছিল না খবরে? হ্যাঁ, news এ দেখছিলাম রে দুটো data center যদি তৈরী হয় তাহলে Company গুলো এসে সেখানে ভালো করে IT র business গুলো করতে পারবে। data center টা একান্তই দরকার।

আরেকটা news দেখলি? যে নিউ টাউন এর যেটা তোর মনে কর এক শ্রেণীর ইয়ে যেটাকে বলছে মানে এগুলো হচ্ছে ডানদিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে,

ঐদিকে এখন ইনফোসিস already ওদের building এর কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা এটা জানতামনা। এটা তুই মানে বললি এটা আমি দেখিনি এইটা news টা তে আমি মানে খেয়াল হয়নি। মানে হয়তো দেখিয়েছে কিন্তু আমি দেখিনি খবরটা। না তাহলে তো তোর মানে আহ অনেক ছেলে মেয়ের চাকরিও হবে না? সব আমাদের যা bengal এ যা job এর অবস্থা job তো নেই একদম বলতে গেলে। হ্যাঁ আনুষঙ্গিক একটা জিনিস দেখ একটা যদি কোনো বড় company আসে

হ্যাঁ তুই দেখ না। গুজরাটের কোন জায়গায় দাঁড়িয়ে আছে? গুজরাট

হ্যাঁ গুজরাট ওখানে টাটার কারখানাটা খুলে নিলো Details সানন্দার এই মুহূর্তে

না

চলে গিয়ে খুব বড় ক্ষতি হলো। সেটা অনেক মানে আরে আজকে মানে এই যে আমাদের Job এর জন্য আজকে একটা কথা ভাব আমাদের আহ যে দেখে আমাদের মানে bengal থেকে সব তোর বাইরে চলে যায়। বাইরে কিসের মানে job নেই বলেই তো যায়। মানে বাইরে গিয়ে কি মানে এমন কিছুও যে তোর salary high পাচ্ছে সেটাও না। কিন্তু কি করবে? job নেই। সে থাকবে বসে bengal এ পরে থাকবে? family ছেড়ে বাইরে চলে যাচ্ছে।